দক্ষিণ আফ্রিকার তাহার বীর শত বৎসের জীবনের ইহা ছত্রবেশ খুলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়িয়েছিল। উনিশশো আট খ্রিস্টাব্দে তিনি তাহার হিন্দু, স্বরাজ, পুস্তকের ও আধুনিক সভ্যতাকে ভয় মঙ্গল, অমঙ্গল তাহার আধুনিক সভ্যতাকে ভয়ে মঙ্গল অমঙ্গল গান্ধীজি কিন্তু উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পূর্বেই পাশ্চাত্য সভ্যতার সত্যিকারের স্মারকটা ধরিয়া ফেলিয়াছিলেন। হিন্দু সারাজ পুস্তকে আধুনিক সভ্যতা ভয়ঙ্কর অমঙ্গল বলিয়া ঘোষণা করেন এবং গান্ধীজি বলেন ইহা নামেই সভ্যতা, ইহা হিন্দির ভাষায় অন্ধকারের যুগ। ইহা বাস্তুতান্ত্রিকতাকে ইহার একমাত্র উদ্দেশ্য করিয়া করিয়া তুলিয়াছে। ইহার ফলে ধন সম্পদ লাভের জন্য ব্যাকুল হইয়া উঠে আসে ইউরোপিয়ানরা। ধনসম্পদের কাছে তাহারা করে আছেন আত্মবিক্রয়। এই ধনসম্পদকে তাহাদের শান্তি ও অভ্যন্তরীণ জীবন হইতে বঞ্চিত করিয়াছে। দুর্বল ও শ্রমিক শ্রেণীর পক্ষে ইহা নরক। ইহা জাতি ও জীবন শক্তিকে হ্রাস করিয়া দেয়। এই শয়তানি অচিরেই ইহার নিজের আগুনে নিজেই ধ্বংস হইয়া যাইবে। এই সভ্যতাই হইলো ভারতের আসল শত্রু, ইংরেজদের অপেক্ষা ও বড় শত্রু। কারণ ব্যক্তিগতভাবে ইংরেজরা খারাপ নয়। তাহাড় কেবল তাহাদের এই সভ্যতা দাঁত ব্যাধিত সংক্রমিত হইয়া পাগল হইয়া উঠিয়াছে মাত্র।

তিনি বলেন ইহাতে ব্যাগ গ্রহ থাকিবে না। অথচ ব্যাগগ্রহের প্রকৃতি থাকিবে না আমাদের সমস্ত শক্তিকে নিয়োগ করিতে হইবে পশ্চিমী সভ্যতার বিরুদ্ধে। তিন শ্রেণীর মানুষকে গান্ধীজী সর্বাপেক্ষা অধিক নিন্দা করিয়াছেন উকিল, ডাক্তার এবং শিক্ষক। শিক্ষকের প্রতি তাহার বিরুদ্ধতা তাহা বোঝা যায় কারণ তাহারা ভারতীয় দীগকে তাহাদের নিজেদের ভাষা ও চিন্তাকে ভুলতে শিখিয়ে শিখাইছেন। তাহারাই ভারতীয় শিশুদের গড়ে চাপাইয়া দিয়াছেন এক জাতীয় অধঃপতনের দুর্বহ বোঝা। কেবল তাহাই নহে ইস্কুলের মাস্টাররা ছেলেমেয়েদের মন ও চরিত্রর দিকে আদৌ লক্ষ্য দেন না। তাহারা হেয় করতে সেখান দৈহিক পরিশ্রমকে। যে জাতির শতকরা আশি ভাগ লোক কলকারখানায় মজদুর, সেই জাতির সকলকেই যে একই ধরনের সাহিত্যিক শিক্ষা দেওয়া হয় তাহা অপরাধের অপেক্ষা কোনো অংশে কম নয়। উকিলের পেশা ইহা দুর্নীতিমুলোক।

এবং নিজেদের মধ্যে কলহ এবং যুদ্ধ বিদ্রোহের বহুগুণ বাড়াইয়া তোলে। মানুষের মধ্যে যে সকল কুপ প্রবৃত্তি আছে আদালত সেগুলিকে কাজে লাগাইবার উপায় মাত্র আর ডাক্তারদের সম্মন্ধে গান্ধীজি বলেন, ডাক্তারি পেশা তাহাকে প্রথমে আকৃষ্ট করিয়াছিল কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এই পেশায় যথেষ্ট সম্মানজনক নয়। পাশ্চাত্য ও ঔষধ ব্যবস্থা দেহের ব্যাধিকে সারাইতে চেষ্টা করে মাত্র কিন্তু এই সকল ব্যাধির মূল কারণ মানুষের কাম ও পাপ। এগুলিকে ধ্বংস করা তাহার কোন চেষ্টাই করে না বরং এমনকি ইহাও বলা যেতে পারে যে পশ্চিমি চিকিৎসা ব্যবস্থায় তাকে প্রশ্রয় দেয় আর ইহা পাপিদের বিপদের আশঙ্কা কামাইয়া তাহা দিগকে পাপের পথে চালিত উৎসাহিত করে। এই চিকিৎসা মানুষের নৈতিক অধঃপতন ঘটাই এবং কৃষ্ণ যাদব ব্যাবস্থা তাহাদিগকে হীন করিয়া তোলে। ইহার ফলে দেহ এবং আত্মার দৃশ্যবান নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে মানুষের মন নির্বিকার হইয়া পরে। ওষুধের এই মিথ্যা ব্যবস্থার পরিবর্তে রাজনীতি আমাদিগকে তাহার সত্যিকারের রোগ নিবারক

এই বইখানি তাহার বিশ বছরের অভিজ্ঞতার ফলে রচিত। ইহার নীতি এবং চিকিৎসা এই দুটি বিষয়ে আলোচনা কারণ ব্যাধি কেবল আমাদের কর্মের ফলাফল মাত্র নহে এই ইহা আমাদের চিন্তার কঠোর ও। সকল রোগের জন্মমূলক সকল রোগের জন্মের মূল একই অর্থাৎ স্বাস্থ্যের প্রাকৃতিক নিয়মগুলি পালন না করা সুতরাং রোগ নিবারণের জন্ম, নিয়ম, নির্দেশ করা অপেক্ষাকৃত সহজ ও দেহ ভগবানের মন্দির সুতরাং ইহাকে সর্বদা পরিচ্ছন্ন ও পবিত্র রাখিতে হইবে। গান্ধীজী চিকিৎসা সংক্রান্ত উপদেশাবলীর মধ্যে সুবুদ্ধির পরিচয় পাওয়া যায়।

যদিও তাহাদের চিকিৎসার সুপরিস্থিতি ব্যবস্থার বিধি ব্যবস্থার প্রতি তারা একপ্রকার একগুঁয়ে বিরোধী মনোভাব এবং নীতির সম্বন্ধে উচ্চতার প্রমাণ ও মেলে কিন্তু বর্তমান সভ্যতার লৌহ যুগের আত্মার হইল যন্ত্র এবং যন্ত্র এই দানব বিদ্রোহকে অপসারণ করিতে হইবে ভারতবর্ষকে। যন্ত্রের গোলামী হইতে যুদ্ধ করিবার জন্য গান্ধীজী শোধ সৎসাহে এক শপথ গ্রহণ করিয়াছেন। যন্ত্রের গোলামী সহ ভারতের স্বাধীনতা আসীবার অপেক্ষা ব্রিটিশ বাজারের কাছে ভারতের গোলামী করায় গান্ধীজির মত শ্রেয়। ভারতে নীলির নীলের সংখ্যা বাড়াইবার অপেক্ষা ম্যানচেষ্টারে টাকা পাঠানো অনেক মঙ্গলজনক। একজন ভারতীয় কৃষ্ণ ট্রেলার রক টেলার আমেরিকান রক টেলারের অপেক্ষা কোন অংশেই ভালো হইবে না। যন্ত্র মানুষকে ক্রীতদাসের জাতিতে পরিণত করে। যৌন অপরাধের মতোই অর্থ মানুষকে অসহায় করিয়া তোলে। হিন্দি স্বরাজ আধুনিক মনা ভারতীয়রা প্রশ্ন করেন যে ট্রেন, ট্রাম, কলকারখানা না থাকলে ভারতের কি অবস্থা হইবে? জবাবে গান্ধীজি বলেন এগুলিকে বাদ দিয়া পূর্বে ভারতে কেমন করিয়া চলিত? কত সাম্রাজ্যের উত্থান পতন ঘটিয়াছে কিন্তু ভারত একাকী তাহারির মধ্যে হাজার হাজার বছর ধরিয়া অবিচল দাঁড়াইয়া আছে। আর সমস্ত কিছুই আজ চলিয়া গিয়াছে কেবল ভারতবর্ষ অর্জন করিয়াছে আত্মশাসনের অধিকার এবং আনন্দের পরমাত্মা। ইহা যন্ত্র তাহে নাহি নগর কামনা করে নাই প্রাচীন চরকা এবং ইহার দেশীয় শিক্ষায় ইহাকে নিঃসন্দেহে জ্ঞান ও সূর্যের অধিকারী করিয়াছে। তাই আমরা আজ প্রাচীন সারণ্যে ফিরিয়া যাইতে চাই। এক লঞ্চে নহে। বিভিন্ন নেতার পদাঙ্ক অনুসরণ করিয়া ধীরে ধীরে দরিদ্রের সঙ্গে ইহাই হইল গান্ধীজীর চিন্তার সার কথা এবং ইহা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইহাই প্রগতি এবং ইউরোপীয় বিজ্ঞানকে অস্বীকারের সূত্র দিয়ে আছে। গান্ধীজি এই মধ্যযুগের বিশ্বাসের কিন্তু বিপদের ওই হাতে মানুষের মানব শক্তি আজ যে আগ্নেয়গিরিতে গিরির তেজে উৎসাহিত হইয়া উঠিয়াতে তাহার সহিত ইহার সংঘর্ষ ঘটিতে পারে এবং এই সংঘর্ষে ইহার চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইতেও পারে। মানুষের মানুষ শক্তি না বলিয়া মানুষের অন্যতম মানস শক্তি বলাই ভালো কারণ আমি যেমনটি ভাবি যেমনটি তেমনই ভাবি যদি পৃথিবীর সমস্ত মানব শক্তিকে একটি ঐক্য প্রাণের মতো করিয়া ভাবা যায় তবে বোঝা যায় যে বহু বিভিন্ন সুরের সমন্বয়ে ইহা গঠিত। গঠিত এবং প্রত্যেক বিভিন্ন শুরি আপন আপন পথ ধরিয়া উৎসাহিত হইয়াছে। আমাদের যৌবন সংকল পশ্চিম আর আপনার সুরের ছন্দে ভাসিয়া চলিয়াছে। ভাবিতেছেন না এই ঐক্যবানের সৃষ্ট ভূমিকা সর্বদা তাহারই থাকিবেন না ইহার গতির নিয়মে পতন হই রইয়াতে। বিপরীত ত্রানে দোলার ওই হাতে নতুন করিয়া আরম্ভ হইয়াছে। ভাবিতেছে, ভাবিতেছে না যে মানব সভ্যতার সব মানব সভ্যতা ইতিহাসে বহু সভ্যতার ইতিহাসে সমষ্টি কেবল বিশেষ একটি সভ্যতা ইতিহাস মাত্র নয়।